চারপাশে অনেক সবুস গাসপালা রয়েছে।

লোহার গ্রিল দেখতে পাচ্ছি।

ঠাকুরটার গলায় খুব সুন্দর একটি ফুলের মালা দেওয়ানো।

উপরে কারেন্ট -এর তার চারপাশে অনেক সবুজ গাসপালা।